gchempaint এ analysis of compounds এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
অণু সম্বন্ধীয় menu
mol ফরম্যাটে অণু সংরক্ষণ করা
একটি বিক্রিয়া যোগ এবং সম্পাদন করা
বিক্রিয়ার অ্যারোতে বিক্রিয়ার শর্ত এবং বিকারক যোগ করা
বিক্রিয়ার অণু 3d তে রূপান্তর করা
এখানে আমি
ubuntu linux os সংস্করণ 1204
gchempaint সংস্করণ 01210 ব্যবহার করছি
আপনার internet সংযোগ থাকতে হবে
tutorial অনুসরণ করতে gchempaint সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
নতুন gchempaint window খুলেছি
use or manage templates tool টিপুন
templates property পৃষ্ঠা খোলে
এখানে drop down থেকে amino acids এ টিপুন
তালিকা থেকে alanine নির্বাচন করুন
alanine এর কাঠামো templates property পেজে প্রদর্শিত হয়েছে
কাঠামোতে টিপুন তারপর display area তে টিপুন
আমি alanine অণু সম্বন্ধীয় menu সম্পর্কে ব্যাখ্যা করব
অণুতে ডান click করুন
সাব menu খোলে
molecule a টিপলে পাশাপাশি একটি সম্বন্ধীয় menu খোলে
সম্বন্ধীয় মেনুতে বিভিন্ন menu বিকল্প রয়েছে আমি আলোচনা করব
nist webbook page for this molecule
pubchem page for this molecule
open in calculator
nist web page for this molecule এ টিপুন
alanine এর nist webpage খোলে
এটি alanine সম্পর্কিত বিবরণ দেয়
gchempaint editor ফিরে যান
alanine এ ডান click করে এই অণুর pubchem পেজ খুলুন
এই ওয়েবপেজে alanine এর কাঠামোতে টিপুন
এই web পেজে 2d structure এবং 3d conformer ট্যাব রয়েছে
alanine কে ত্রিমাত্রায় 3 dimensions দেখতে 3d conformer ট্যাবে টিপুন
প্রদর্শিত 3d কাঠামোতে টিপুন
কাঠামোটি পৃথক window উপরে এবং বামে কিছু নিয়ন্ত্রণের সাথে খোলে
rotation icon টিপে কাঠামোটি বিভিন্ন দিকে ঘোরান
একই পৃষ্ঠায় hydrogens প্রদর্শন করতে h icon টিপুন
এগুলি হল hydrogens
gchempaint window ফিরে যাই
alanine এ টিপে; open in calculator বিকল্পটি চয়ন করুন
chemical calculator window খোলে
না হলে synaptic প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে এটি সংস্থাপিত করুন
এখানে দুটি ট্যাব রয়েছেcomposition এবং isotopic pattern
composition ট্যাবের এলিমেন্টগুলি has:
formula
raw formula
molecular weight যার একক g mol1
elemental মৌলিক ভড়ের শতকরা হার % বিশ্লেষণ
isotropic pattern ট্যাবে টিপুন
এটি এলিমেন্টের আনবিক ওজনের শিখরের সাথে ভরের পরিবর্তনের গ্রাফ দেখায়
এখন templates তালিকা থেকে amino acids নির্বাচন করে
তাদের গঠন এবং isotropic pattern প্রাপ্ত করুন
নতুন gchempaint window খুলেছি
1 3butadiene এর কাঠামো আঁকি
add a chain tool টিপুন
এটি 4 the carbons বদলান
add a bond tool টিপুন এবং প্রথম ও তৃতীয় বন্ধনের স্থানে টিপে দ্বিবন্ধন গঠন করুন
প্রতিটি স্থানে ডান click করুন
atom এ টিপে display symbol এ টিপুন
1 3butadiene bar 2d থেকে 3d কাঠামোতে রূপান্তর করতে টুলবারে save icon টিপুন
save as dialog box খোলে
file type ফীল্ডে mdl molfile format নির্বাচন করুন
file name 13butadiene
file ডেস্কটপে সংরক্ষণ করব
তারপর save বোতামে টিপুন
অন্যথায় আপনি mol বা mdl এক্সটেনশন দ্বারা file সংরক্ষণ করতে পারেন
উদাহরণস্বরূপ ফাইলের নাম 13butadiene mol বা mdl লিখুন
save বোতামে টিপুন
অণুতে ডান click করুন
open with এবং molecules viewer বিকল্পটি নির্বাচন করুন
এটি 3d তে 13butadiene
আমরা কাঠামোতে পরিবর্তন করতে পারি note
কাঠামোটি ঘোরাতে কাঠামোতে mouse ধরে রেখে mouse drag করুন
এখন benzene এর 2d কাঠামোকে 3d তে রূপান্তর করুন
এখন রাসায়নিক বিক্রিয়া এবং বিক্রিয়ার শর্ত আঁকা সম্পর্কে শিখি
এটি ethyl chloride ethyl chloride এর রাসায়নিক বিক্রিয়া যা alcoholic potassium হাইক্সাইড koh এবং জলীয় potassium হাইক্সাইড koh এর সাথে বিক্রিয়ায় যথাক্রমে ethene c2h4 এবং ethyl c2h6o দেয়
নতুন gchempaint window খুলেছি
প্রথমে ethyl chloride ethyl chloride এর কাঠামো আঁকি
add a chain tool টিপুন
display area তে টিপুন
চেনে right click করে প্রথম এবং দ্বিতীয় বন্ধনের স্থানে পরমাণু প্রদর্শন করুন
current element drop ডাউনে টিপুন
table থেকে cl নির্বাচন করুন
add or modify an atom tool টিপুন
তৃতীয় বন্ধনের স্থানে টিপুন
ethyl chloride এর কাঠামো আঁকা হয়েছে
add or modify a group of atoms tool টিপুন
display area তে type লিখুন alc koh
আবার টিপুন এবং লিখুন aq koh
add an arrow for an irreversible reaction tool টিপুন
আপনি arrow দৈর্ঘ্য বদলাতে পারেন
আমি arrow দৈর্ঘ্য 280 করব
এখন কাঠামোর পাশে display area তে টিপুন
কাঠামোটির নীচে টিপুন
mouse ধরে রেখে arrow নীচের দিকে ঘোরান
selection tool টিপুন
alcoholic potassium হাইক্সাইড alc koh প্রথম arrow উপরে রাখুন
জলীয় potassium হাইক্সাইড aq koh দ্বিতীয় arrow কাছে রাখুন
alcoholic potassium হাইক্সাইড alc koh নির্বাচন করুন
অ্যারোতে ডান click করলে সাব menu থেকে
arrow এবং attach selection to arrow তে টিপুন
arrow associated dialog box প্রর্দশিত হয়
role drop down তালিকায় টিপুন
তালিকা থেকে catalyst নির্বাচন করে close এ টিপুন
arrow টেনে এনে alcoholic potassium হাইক্সাইড alc koh অনুঘটক হিসাবে যুক্ত হয়েছে যাচাই করুন
এখন জলীয় potassium হাইক্সাইড aq koh এর জন্য প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন
এটি টেনে এনে অনুঘটক হিসাবে এটি দেখুন
selection এ টিপে কাঠামোটি নির্বাচন করুন
copy করতে ctrl + c এবং paste করতে ctrl + v দুইবার টিপুন
এটি টেনে এনে কাঠামোটি সঠিক স্থানে রাখুন
ethyl chloride alcoholic potassium হাইক্সাইডের সাথে বিক্রিয়ায় ethene দেয়
ethyl chloride জলীয় potassium হাইক্সাইডের সাথে বিক্রিয়ায় ethyl দেয়
ethene ethene পেতে eraser tool টিপে ethyl chloride cl bond মুছে দিন
ethane ethane তৈরী হয়েছে
নিশ্চিত করুন যে current element tool carbon c
add a bond tool tool টিপে দ্বিবন্ধন পেতে বন্ধনে টিপুন
ethene ethene তৈরী হয়েছে
ethanol ethanol পেতে keyboard o টিপুন
add or modify an atom tool টিপুন
ethyl chloride ethyl chloride এর cl এ টিপুন
বিক্রিয়ক এবং উত্পাদিত পদার্থ 2d থেকে 3d তে রূপান্তর করি
একটি নতুন file খুলে ethyl chloride copy করে নতুন file paste করুন
save বোতামে টিপুন
save as dialog box খোলে
file name ethyl chloride mol লিখুন
file ডেস্কটপে সংরক্ষণ করব
save বোতামে টিপুন
একইভাবে ethene ethene একটি নতুন file copy করে
ethene mol হিসাবে সংরক্ষণ করব
ethanol ethanol নতুন file copy copy
ethene mol হিসাবে সংরক্ষণ করব
file ডেস্কটপে সংরক্ষণ করব
এখন বর্তমান window ছোট করে
desktop এ আমার সংরক্ষিত files যাবো
যৌগ 3d to দেখতে file ডান click করে open with এবং molecules viewer বিকল্পটি নির্বাচন করুন
একইভাবে আমি সকল files molecules viewer দ্বারা খুলবো
3d তে যৌগ লক্ষ্য করুন
সংক্ষেপে আমরা কি শিখেছি
এই tutorial শিখেছি
nist webbook page for this molecule
pubchem page for the molecule
chemical calculator ব্যবহার করে যৌগের আণবিক ওজন নির্ণয় করা
একটি অণুর ভর পরিবর্তনের graph পাওয়া
mol ফরম্যাটে অণু সংরক্ষণ করা
বিক্রিয়ার অ্যারোতে বিক্রিয়ার শর্ত এবং বিকারক যোগ করা
একটি বিক্রিয়া যোগ এবং সম্পাদন করা
বিক্রিয়ার অণু 3d কাঠামোতে রূপান্তর করা
এখন
কার্বন টেট্রা ক্লোরাইড ccl4 অনুঘটকের সাথে propene c3h6 এবং ব্রোমিন brbr অণুর কাঠামো আঁকুন
অনার্দ্র অ্যালুমিনিয়াম chloride alcl3 অনুঘটকের সাথে benzene c6h6 এবং chlorine clcl অণুর কাঠামো আঁকুন
নির্দেশিত কাজের আউটপুট এরকম হতে হবে
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি